সামনে একটু একটু দেখা যাইতাসে একটা মেয়েরে।

দেখি না কি একটা সেয়ারও দেখি আমি।

এখানেও আমি দেখতাছি অনেক মানুষ কেডা পরিষ্কার মনে হয় করতাছে তারা সুন্দর কইর--

পেছনের আকাশতা কি সুন্দর হইছে।

এখানে আমি অনেকগুলি স্ট্যাচু দেখতাসি ।

এদাই ইস্ক্রিম আর ইস্ক্রিমে দেখা যাইতাসে বউ নিসে বহে রইসে আর তার বাবা না কিতা সানিগো আশীর্বাদ মনে হয় দিতেসে।

অনেক ফুল দেখতাসি রঙ্গিন রঙ্গিন আর লাইটও দিসে সুন্দর কইরা।

এইদিকের ব়্যাকেরটা দেখি আর সুন্দর কইরা সাজায় রাখসে এই দুকানটা ।

এডিকে মানুষ একটা বইসা রইসে আর সাইডে একজন আসে আর একজন কিডা জানি করতাসে।

আর অনেকগুলি জিনিস আসে এখানে এই ডোকানে ।

একটা সিডের মডডে শোয়া রইসে।

এখানেও আমি একটা ড্রেসের শো রুম ডেকটাসি ।

ড্রেসের কালারটি দেখি ইয়োলো কালার ব্লু কালার গোল্ডেন কালার হোয়াইট কালার ।

বেশ সুন্দর ক্লিন করে রাখসে এই শোরুমটা।

দোকানটা কিন্তু বন্ধ আর ওফরে পোস্তার মধ্যে দেখি দেবনাথ এগ্রো ফার্ম ।

এখানেও ডেকটাসি আমি অনেক জন আসে সেলে মেয়ে।

এখানে আমি নার্সার দেখতাছি নার্সারেরি গেট ।

গেটের উপরেরটা গ্রিন কালারের আ গেটটার সাইডে ইট কালারের রেড রেড আর এদিকে সাইডে একটা ফস্টার আছে

সাইডে দেখি একটা সুপারি গাছের মতন টফের মধ্যে।

এখানে একটা ডেখি ডোখান এখানে ডিমের বক্স দেখতাসি।

ডাল আর অনেকগুলি টেল দেখিয়ে অনেক মান বার করেছে যদি লাগে ওইটা আর কি দেখতাসে।

এখানে আমরা ডেকতাসি অনেক মানুষ কাস করতাসে।

বাড়ির সাইডে যে জঙ্গল আসে।

এটা আমি এক দেখতাসি এডা মনে হয় একটা রেস্তুরেন হইবো।

সাইডে আসে দুইটা ফোটো আসে।

এখানেও আমি দেখতাসি একটা এস_বি_আই করে লেখা আসে বড়ো কইরা।

আরে দা ব্যাংক ঐ ফো মার্কেটে জানাইবো ওই আর অটো একটা দেখতাছি।

বাইরে একটা ডেকতাসি আর ডোকান আসে আর পিসোনে মানুত একটা ডেকতাসি দাঁড়ায় রইস--

এইখানেও আমি দেখতাসি এস_বি_আই কইরা এইটা ব্যাংক হইব না এ_টি_এম যেন হইব।

আর লেখা আছে ওফরে ওফো এখানে মোবাইলের শো রুম আছে মনে হয়।

একটা পোস্টার টাঙ্গাইনা আছে ব্লু কালার কইরা।

বাচ্চারেইল ড্রেস বউদ্রের ড্রেস জামায়ের ড্রেস দেখতাছি।

কারণ ওই সামনে একটা বাইক দেখে আর কি মনে হয় ঠিক করতাসে স্কুটি দেখতাছে।

এটা ক্লাসরুম হইবো মনে হয় আর একটা হোয়াইট বোর্ড দেখতাসি।

ভিটরে মনে হয় বগোবানের সোবি আসে কিনটু মানুষ নাই এখানে।

পাখিটার মধ্যে ঠুঁটটার মধ্যে লাল দেখতাসি আ--

যা আমি দেখতাসি একটা দোখান হইবো মনে হয় ওই বইখাতার দোকান।

আর এইটা এখানে কালারটি দেখতাসি ইয়ালো কালার রেড কালার হোয়াইট কালার ব্লু কালার অনেক আছে।

ফিসনে আসে সেলে আর উপরে কি সুন্দর করে ফ্যান লাগায়া দিসে।

আমি এইখানে দেখতাসি বড় কইরা একটি বিল্ডিং ।

সে কি সুন্দর লাগতাসে ভিতরেরটা।

সুন্দর হইল একটা ঘরতা ।

লেখাইনা আসে শ্রী শ্রী গীতা মাথা বুবোনেশ্বরি দাম ।

ওইদিকে কারেন্টের দেখতাসি কারেন্টের তার দেখতাসি আর সাইডেও অনেকগুলি গর আছে।

এক জিনিস আসে ভালো কই রে দেখা যাইতেসে না কে আর--

কারেন্টের তার আসে বাইক দেখতাসি এটা কুন জায়গা যেন।